এবং বিভিন্ন ছেলেরা সেখানের ভিতরে শরীরচর্চা করছেন। তাদের নির্দিষ্ট কোনো এক্সসারসাইস করছেন ।

এই ছবিটিতে দেখতে পারছেন একটি অপোরেশন -এর কাজ চলছে। এটি একটি অপোরেশন থিয়েটার হসপিটাল -এর ভেতরকার দৃশ্য। সেখানে বিভিন্ন ডাক্তারেরা রয়েছে নার্স রয়েছে। বিভিন্ন অপোরেশন চলছে সেখানে । সেই অপোরেশন থিয়েটার -এর মধ্যে বিভিন্ন অপোরেশন -এরই জিনিসপত্র রয়েছে।

এই ছবিটিতে দেখতে পারছেন সম্ভবত একটি থিয়েটার বা লাইব্রেরি -র দৃশ্য।

এই ছবিটিতে দেখতে পারছেন একটি দোকানের বাইরেকার দৃশ্য। সম্ভবত এটি কোনো একটি অফিস | এবং সেখানে দোকানের বোর্ড -এ লেখা এ ইসপিরিসেশান |

এই ছবিটিতে দেখতে পারছেন একটি ফাঙ্কশন হচ্ছে। ফাঙ্কশন -এর মধ্যে স্টেজ -টি যথেষ্ট সুন্দর আলো দিয়ে সাজানো রয়েছে | এবং দেখে মনে হচ্ছে এই ফাঙ্কশন -টি যথেষ্ট বড়ো প্রোগ্রাম হচ্ছে। হয়তো কোনো বড়ো আর্টিস্ট আসবে। বিভিন্ন মানুষ অসংখ্য মানুষ এখানে এসে জমায়েত করেছে সেই প্রোগ্রাম -টি দেখার জন্য।